তার সাইটে পাইটে জঙ্গল অনেক বড় গাছগুলো আছে আর এখানে একটা জলের ট্যাংকিও আছে।

ছেলেটা জিন্স পরিয়া একটা হোয়াইট কালার -এর টি শার্ট পরিয়া রইছে আরেকটা হলুদ কালার -এর টুপি পরিয়া রইছে।

ভিতরে একজন মানুষ বইয়া থাকেন আর দোকানে বাইরে হলো--

কয়েকজন মানুষ ও আছে দুকানের মধ্যে একটা ছেলে জিনিস কিনিয়া লইতাছে এখানে।

নীচে আছে দোকানটা বিস্কুট টিস্কুট পাওয়া যায়।

এই ফটোটায় কুমারঘাট ও লোকোচিত্র লেখাটা দে দেখা যায়।

এই ছবির মধ্যে আমি একটা গাড়ি ধোয়ার দোকানে গাড়ি ধুইতে দেখতাছি।

দেখতে পারতাছি আমি বেগুন এরপরে লাইট দেখতে পারতাছি বক্স দেখতে পারতাছি এখানে একটা ঘরও আছে নীল কালারের অ্যা --

আর এখানে সাইডে-ফাইডে গাছ-টাছ আছে আর এইখানে উপরে অনেকগুলো ঘর আছে দুই তিনটা ঘর দেখতে পারতাছি আমি আর এইখানে গাছটি অনেক বড় বড়--

আমি এখানে এই ছবির মধ্যে দুইজন ছেলে মানুষকে দেখতেছি।

এখানে একটা ডাস্টবিন রাখা আছে আর এখানে একটা ইয়ে ফায়ার আ আগুন বুঝানোর লইগ্যা আগুন জ এটা আছে বালটি আছে।

এখানে আমি কাজের মধ্যে রাস্তার মধ্যে দেখতে পারতাছি অনেক রকমের পাত্থর ।

অনেক বড় জ গাছ গাছ দেখতে পারতাছি আমি গাছ।

গ্রীন কালারের একটা মাফলার পরিয়ে ফাদারের লগে একজন ছেলে লোক আছে।

এটা একটা অফিসের মধ্যে অফিসের মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একটা সেন্টার দেখতেসি এখানে কম্পিউটার আছে আর--

এখানে আমি একটা মন-নন-মন্দিরের মধ্যে অনেকজন মানুষ বাইরে ব-বহা আছে আর--